একজন ব্যক্তি এবং একজন মহিলা কাস্টমার রয়েছেন তিনি তাদের কাছে কিছু কেনা বেচা করছেন।

একটি ফাঁকা মাঠে দুটি ঘোড়া দাঁড় করানো রয়েছে ঘোড়াগুলি ঘাস খাচ্ছে.

আর চারপাশে দেয়াল রয়েছে এবং কিছু লোক সেই কনস্ট্রাকশনের সাইটে কাজ করতে দেখা যাচ্ছে।

সামনে একটি স্কুটি দাঁড়িয়ে রয়েছে পাশে কিছু টেবিল কিছু টুল দাঁড়িয়ে রা রাখা আছে।

নোকিয়া কোম্পানি -এর বোর্ড তার সাথে নোকিয়া কোম্পানি -এর কিছু ডিভাইসেস দেখা যাচ্ছে।

এখানে একটি স্কুলের বাইরের ছবি দেখানো রয়েছে।

স্কুলের গেটে সেই স্কুলটির নাম সর্দার গভর্নমেন্ট স্কুল লেখা রয়েছে।

একটি ফুল দিয়ে সজ্জিত স্তম্ভ রয়েছে.

স্তম্ভটিকে একদিকে একজন বয়স্ক মানুষ ধরে রয়েছে এবং অপরদিকে একটি যুবক ধরে রয়েছে।

পরপর চারটি টোটো দাঁড় করিয়ে রাখা হয়েছে.

ছবিটিতে একটি ক্রিকেট গ্রাউন্ড -এর পাবিলিওন -এর ছবি দেখানো হয়েছে।

প্যাভিলিয়ান -এ কিছু লোক দাঁড়িয়ে খেলা দেখছেন।

ছবিটিতে একটি রুমের ভেতরের ছবি দেখানো রয়েছে।

ছেলেদের কিছু জামা সারিবদ্ধভাবে রাখা রয়েছে .

চারজন ব্যক্তি আলাদা আলাদা করে তাদের টেবিলে এ বসে রয়েছেন।

গেটের সামনে পাত্র এবং পাত্রীর একটি ছবি রয়েছে।

ছবিটিতে একটি জুয়েলারি শপের ছবি দেখানো হয়েছে.

জুয়েলারি শপটির ভেতরে কাঁচে বাঁধানো একটি তুলা দণ্ড রয়েছে এবং তার নীচে কিছু অলংকার রয়েছে .

কিছু লোক সেই ট্রাকে বস্তা লোড করছেন.

ছবিটিতে একটি রেস্টুরেন্টের ভেতরের অংশ দেখানো রয়েছে যেটি খুবই সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে .]

ছবিটিতে পরপর সারিবদ্ধভাবে রাখা সাজানো মাছের দোকান রয়েছে.

ছবিটিতে পাশপাশি তিনটি রথের দাঁড় করানো ছবি রয়েছে।

যেখানে সাইনবোর্ডে ওপেন জিম লেখা রয়েছে.